অফিসটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে।

অফিসে বসার জন্য অনেকটা জাগা রয়েছে।

সামনে একটাল নারকেল গাছও রয়েছে.

এটা একটা চা বাগানের ছবি।

বেলুনগুলো দিয়ে খুবই সুন্দর করে সাজানো রয়েছে.

এখানে অনেক ভাষার বই দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো নোটবই আছে .

এটা একটা নদীর ছবি ।

যারা মনে হচ্ছে জেলের কয়দি.

শিশু উদ্যানে শিশুরা একে অপরের সাথে খেলছে।

কালারের কৌটাগুলোকে খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে .

এটা একটা পার্কিং লটের ছবি।

কিন্তু মনে হচ্ছে সেই চূড়োটা অনেক দূরে.

রিসোর্ট এর মধ্যে একটা ফাউন্টেন দেখা যাচ্ছে.

এই দরজাটা দেখতে খুবই মজবুত রয়েছে.

দরজাটাতে কোনও প্রকার তালা মারা নেই.

স্কুলটাতে মেয়েগুলো ইয়োগা করে দেখাচ্ছে.

স্কুল বাসের পেছনে আমরা স্কুলটা দেখতে পারছি .

আমরা ছবির সামনে একটা গলফ স্কেটের ছবি দেখতে পারি।

বাইরে অনেকগুলো অটো টোটো দাঁড়িয়ে রয়েছে.

সেখানে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে।

চেয়ারের পাশে একটা সাইকেল রয়েছে।

আর পেছনে আমরা দোকানটা দেখতে পারছি .

কারখানাটা কিসের সেটা বোঝা যাচ্ছে না.

পার্কে অনেকগুলো সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে।

এই শোরুমে রয়্যাল এলফিল্ডের বাইক পাওয়া যায় ।

এই শোরুমটার বাইরের কালারটা লাল রঙের.

এটা একটা ট্রাফিক পোস্টের সামনে রয়েছে।

এর পাশে আরো অনেকগুলো দোকান রয়েছে.

এই শিশু উদ্যানের মধ্যে অনেকগুলো বাচ্চা ছেলে খেলা করছে.

জীমের ভেতরে অনেকগুলো ইকুইপমেন্ট দেখা যাচ্ছে.

যেহেতু কেকটা চকলেট ফ্লেভারের.

এটা একটা ডেন্টিস্ট ল্যাবের ছবি।

ওয়ালে একটা চিত্র অ-অঙ্কন করা রয়েছে .

দুটো মানুষের মাথা এখানে দেখা যাচ্ছে।

একটা মানুষ দূরের থেকে ভিডিও রেকর্ডিং করছে।

একটা মোটা বাচ্চাও আমরা এখানে দেখতে পারছি।

এখানে অনেক রকমারি ওষুধ রয়েছে।

ভলিনি স্প্রেও দেখতে পারি।

এটা একটা পার্কের ছবি .

এখানে একজন ট্রেনারকে দেখা যাচ্ছে.

এখানে অনেক ধরনের ফুলের গাছও সাজানো রয়েছে.

দূরে একটা ছোটো বাচ্চা দেখা যাচ্ছে।

এখানে অনেক ধরনের গাছপালা রয়েছে।

এটা একটা ইলেকট্রনিকের দোকান।

যেখানে চারটা ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

সামনে মনে হচ্ছে একটা মেলা লেগেছে।